যে জিলেডগার্ড রাখা আছে পাউডার রাখা আছে ঊম বড়ো আয়না ও একটি জ্যাক দেখতে পাচ্ছি সাদা বোর্ড দেখা যাচ্ছে হলুদ --